এখানে দেখতে পাচ্ছি এটা অনুষ্ঠান বাড়ি সেখানে খুব সুন্দর করে নানা রকম ফুল দিয়ে সাজানো রয়েছে।

দেখা যাচ্ছে একটা সুন্দর মার্কেট মার্কেটে প্রচুর দোকান পাঠ আছে এবং দোকানগুলো সব টিন দিয়ে তৈরি অনেক ।